এই ছবিটিতে দেখতে পাচ্ছেন একটি বড় নৌকা রয়েছে স্টিমার নৌকা ।

এখানে দূরে দেখা যাচ্ছে একটি ছোট্ট সেলুন ও খোলা রয়েছে। মানে চুল কাটা বা দাড়ি কাটার জায়গা।

ফুল দিয়ে স্টেজ টি সাজানোর জন্য।

কিছুক্ষণ আগেই পূজো করা হয়েছে।

এবং নিজ দিয়ে একটি বড় মাঠ বা কোন সময় দেখে বোঝা যাচ্ছে কোন সময় নদী বা।

বা বৃক্ষরোপনের কোন একটি সংস্থা।

যে এ.টি.এম. টি স্টেট ব্যাংক এর এ.টি.এম. ।

এবং এ.টি.এম. -টির ভিতরে একটি মানুষ রয়েছে যে তার--

এবং দেখে মনে হচ্ছে মার্কেট টি যথেষ্ট জনবহুল ।

সেই প্রদর্শনীটি করছেন খুব ভালো ভাবে।

এই ছবিটি দেখে বোঝা যাচ্ছে এটি একটি স্কুল বা--

এবং সামনে অনেক বড় একটি মাঠ রয়েছে। একটি গাছ রয়েছে।

হরিণ টি দেখে যথেষ্ট ছোট্ট এবং সুন্দর।

তৈরি করা হচ্ছে এবং নদীর মাঝখানে একটি ছোট্ট নৌকাও রয়েছে এটি একটি প্রাকৃতিক পরিবেশের সুন্দর উদাহরণ গ্রামের পরিবেশ।

ছবিটিতে দেখে বোঝা যাচ্ছে এটি একটি উদ্যান মানে মাঠ বা পার্ক ।

ছবিতেতে দেখতে পারছেন একটি মাছের বাজার। যেখানে বিভিন্ন মানুষেরা এসে মাছ কিনছেন মাছ বিক্রি করছেন।

দেখে মনে হচ্ছে বাজারটি যথেষ্ট জনবল এবং বড়।

অফিস -টি দেখে যথেষ্ট বড় অফিস মনে হচ্ছে যেখানে বসার জায়গা রয়েছে ফ্যান রয়েছে।